ইসস এই বিল্ডিং -গুলো থাকলেও বাসস্থানের খুব সুবিধে হয় ।

বড়ো পাল্লার লাগানো হয়ে থাকে। এই পাখাগুলো --

ওখান দিয়ে তারা খাওয়া-দাওয়ার কিনে খায় ।

উদ্রফারে রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছি ওপরে একটা গ্রী-ইন লাইট জ্বলছে সামনে দুদিকে ছোট ছোট বাড়ি আছে বাড়ির নিচ থেকে একটা রাস্তা চলে গেছে এখানে গাড়ি-ফাড়ি যাতা--

সামনে একটা গ্রীন শার্ট আমি দেখতে পাচ্ছি। সাদা টেবিল -এর ওপরে আছে গাজর দিয়ে বাঁধাকপি দিয়ে জিনিসটাকে ডেকোরেশন করেছে।

ওরম হয় অনুষ্ঠান |অনুষ্ঠান হয়ে লাইট -টি সাজা --

এটা হচ্ছে একটা রেশন দোকান। এই রেশন দোকানে এখন চাল গম আটা সব --

যারা মালিকরা আছেন খুব ভালো আছেন।

আর এই জায়গাটা পুলিশ -দের অফিস আছে জায়গাটা খুবই ভালো।

অরেঞ্জ ফুল সবকিছু দেয়া আছে এখানে দেখতেও ভালো লাগছে দুটো ছেলে দাঁড়িয়ে আছে।

উম মেলা- ফেলা হলে না এখানে মাটির জিনিসপত্রগুলো বিক্রি হয়। কাপ - গুলো কুড়ি টাকা করে দেয় আর এখানে অনেক রকমের কাপ দেখতে পাচ্ছি। মাটির হাতের কাজ করা অনেক রকমের জিনিস দেখতে পাচ্ছি। যেগুলো খুবই কম দাম হয় আমাদের মেলায়।

বাচ্চাটার লাল কালার - এর গেঞ্জি অরেঞ্জ কালার - এর --

উপরে একটা বড় ঝাড়বাতি লাগানো আছে ।

একটি গাছ আকাশপানি গাছ দেখতে পাচ্ছি। রাস্তাটা লাল মাটির করা ।